এখানে দেখতে পাচ্ছি আমি একটা বেলুন কতগুলো মানুষ ও দেখতে পাচ্ছি।

এখানে আরও আছে দেবী দেখতে ভালো লাগছে। রাস্তা দেখতে মিলছে ওপরে রং করা।

ওখানে লোহার ওই থেকে গুন চিন্হক মারা আছে দেখতে পাছি বসানো আছে দেখতে পাচ্ছি।

এখানে দেখতে পাচ্ছি কতগুলো মানুষ আছে ওম ওম এখানে দেখতে পাচ্ছি রোড করা আছে।